সাঁচের এবং দুর্গা ঠাকুরের তিনটে মূর্তি রয়েছে প্রথমটা দুর্গা ঠাকুর নিজেই মাঝখানে রয়েছে এবং ডান দিকে রয়েছে লক্ষ্মী এবং গণেশ এবং বাঁ দিকে রয়েছে স্বরসতী আর কার্তিক।

চিত্রটিতে দেখানো হয়েছে একটি মানুষ ফুল বিক্রি করছেন এবং এটি খুব সুন্দর ফুল কাগজি ফুলের মত।

চিত্রটিতে দেখানো হয়েছে এটি একটি মেলার পরিবেশ এটি হচ্ছে আনন্দ মেলা দু হাজার কুড়ি এবং সামনে অনেক দোকান পত্র রয়েছে এবং অনেক লোক ।